একটা বিল্ডিং -এর সামনে এ.টি.এম. -এর বোর্ড লাগ বন্ধনের বোর্ড লাগানো আছে। এ.টি.এম -এর ভালই লাগছে ।